বিল্ডিংটির রং লাল এবং সাদা।

ফুলগুলির রং গোলাপি এবং সাদা কিছু কিছু ফুল রাখা হয়েছে এস্ট্যান্ড -এর উপরে।

বেড়ার একপাশে একটি ছোট বলও রয়েছে।

আমি দেখতে পাচ্ছি এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে।

ল্যাবটির সামনে কাচ দিয়ে ঢেকে রাখা হয়েছে।

মঞ্চটির সামনে কিছু শিশু দাঁড়িয়ে রয়েচে ।

মাটের একপাশে দুইটি বিল্ডিং রয়েচে।

বিল্ডিং -এর চাল দেওয়া হয়েছে টিন দিয়ে টিন -গুলি মরিচা ধরেছে।

মাঝখানে চূড়ার উপর একটি মূর্তিও রয়েছে।

মাটির উপরে কোনো ঘাস নেই।

বাইকের পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে।

পার্থনা সভাটিতে বিতরেও অনেকগুলো লোক রয়েছে।

ফিল্টারের দোকানটির বিতরে অনেকগুলো রং বেরঙের ফিল্টার রয়েচে।

মাঠের দুই পাশে দুইটি লম্বা লম্বা ঘর দেওয়া হয়েছে।

উঠানের উপরে সবুজ গাস উঠেছে।

উঠানের উপর কিছু প্লাস্টিক জাতীয় দ্রব্য রাখা হয়েছে।

ঘরটির সামনে একটি ছাইনবোর্ড -ও লাগানো হয়েছে।

কাপড়ের দোকানটির ভেতরে কাঁচের তাকের মদ্যে বিভিন্ন দরনের কাপড় রাকা হয়েছে।

মন্দিরটির পাশে একটি গাছ রয়েছে।

মন্দিরটির সামনে একটি ছোট বাইক রয়েচে।

পাকা রাস্তাটির উপরে একটি ব্যান ও রাখা হয়েছে।

আমি দেখতে পাচ্ছি এখানে একটি ব্যাঙ্ক রয়েছে।

মঞ্চটিতে কিছু লোক মোবাইল দিয়ে ছবি তুলছে।

আমি দেখতে পাচ্ছি এখানে একটি মুদি দোকান রয়েছে।

মুদি দোকানটিতে অনেক মালামাল রয়েছে।